জাভাতে মেথড ওভারলোডিং এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব মেথড ওভারলোডিং কি
এবং মেথড ওভারলোড করা
এখানে আমরা উবুন্টু সংস্করণ 1110 ওএস জাভা ডেভেলপমেন্ট কিট 16 এবং এক্লিপসে 370 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে মেথড তৈরী করা এবং এক্লিপসে ব্যবহার করে জাভাতে কন্সট্রাকটর ওভারলোড করতে জানতে হবে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
httpwwwspoken tutorialঅর্গ মেথড ওভারলোডিং কি
ক্লাসের মধ্যে একই নামের সাথে একাধিক মেথড ব্যাখ্যা করুন
তারা প্যারামিটারের সংখ্যা বা ধরনে ভিন্ন হওয়া আবশ্যক
এই মেথডকে ওভারলোডেড মেথডস বলা হয়
এই প্রক্রিয়াকে মেথড ওভারলোডিং বলা হয়
এখন মেথড ওভারলোড করা দেখি
এক্লিপসে এ আমার কাছে একটি ক্লাস অ্যাডিশন রয়েছে
ক্লাসের ভিতরে আমরা দুটি পূর্ণসংখ্যা ভ্যারিয়েবল ঘোষিত করব
তাই লিখুন ইন্ট a 10 এবং ইন্ট b 5
এই দুটি ইন্টিজার যোগ করতে একটি মেথড তৈরি করা যাক
সুতরাং লিখুন ভয়েড এড প্রথম বন্ধনী
কোঁকড়া বন্ধনীতে লিখুন সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন
প্রথম বন্ধনীতে ab সুতরাং এই মেথড আমাদের দুটি পূর্ণসংখ্যা ভ্যারিয়েবলের সমষ্টি দেবে
আরেকটি মেথড তৈরী করা যাক যা দুটি প্যারামিটার নেয়
তাই লিখুন ভয়েড অ্যাডট্বোনাম্বারসহ
প্রথম বন্ধনীতে ইন্ট নুম1 কমা ইন্ট নুম2
তারপর কোঁকড়া বন্ধনীতে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন নুম1 প্লাস নুম2
সুতরাং এই মেথড আমাদের দুটি মানের সমষ্টি দেবে যা এই মেথডে আর্গুমেন্ট হিসাবে পাস করা হয়
এই ক্লাসের একটি অবজেক্ট তৈরী করে মেথডের আহ্বান করা যাক
সুতরাং মেন মেথডে লিখুন অ্যাডিশন এটি ক্লাস নেম অবজেক্ট ওবিজে নিউ অ্যাডিশন প্রথম বন্ধনী সেমিকোলন
তারপর objএড এবং objঅ্যাডট্বোনাম্বারসহ প্রথম বন্ধনীতে আমরা দুটি আর্গুমেন্ট পাস করব
ধরুন যদি আমরা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু পাস করি
সুতরাং লিখুন 25 কমা এবং একটি পূর্ণসংখ্যা 3
আমরা একটি এরর পাই যা বলে যে থে মেথড অ্যাডট্বোনাম্বারসহ ইন্ট কম্মা ইন্ট ওএফ থে ক্লাস অ্যাডিশন আইএস নট অ্যাপ্লিকেবল ফোর থে আর্গুমেন্ট ডাবল কম্মা ইন্ট
সুতরাং আমরা মেথডে কি করব যে ইন্ট এর পরিবর্তে ডাবল লিখব
ইন্ট ডাবল দ্বারা প্রতিস্থাপন করুন
ফাইলটি সংরক্ষণ করুন
আমরা দেখি যে এররের সমাধান করা হয়েছে
আমরা এও জানি যে জাভা স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ নিহিতভাবে ইন্ট কে ডাবল এ পরিবর্তন করে
তাই এখানে পাশাপাশি একটি পূর্ণসংখ্যা আর্গুমেন্ট পাস করতে পারি
এখন প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
আউটপুটে আমরা দুটি ইন্টিজার ভ্যারিয়েবলের সমষ্টি দেখি
এবং আমাদের পাস করা দুটি সাংখ্যিক আর্গুমেন্টের সমষ্টি
এখন আমরা দেখি যে উভয় মেথড একই অপারেশন সম্পাদন করে
পার্থক্য হল প্রথম মেথডে কোনো প্যারামিটার নেই
যখনকি দ্বিতীয় মেথডের প্যারামিটার রয়েছে
সুতরাং এই ক্ষেত্রে জাভা আমাদের মেথড ওভারলোডিং প্রদান করে
তাই আমরা কি করি যে উভয় মেথডে একই নাম দেই
সুতরাং অ্যাডট্বোনাম্বারসহ এড দ্বারা প্রতিস্থাপন করুন এবং এখানেও পরিবর্তন করুন
আমরা একই অপারেশন দ্বারা আরেকটি মেথড ব্যাখ্যা করব
তাই লিখুন ভয়েড এড এবং প্রথম বন্ধনীতে ইন্ট ন1 কমা ইন্ট ন2 কমা ইন্ট ন3
সুতরাং আমরা তিনটি প্যারামিটার দিয়েছি
তারপর কোঁকড়া বন্ধনীতে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন
প্রথম বন্ধনীতে ন1 ন2 ন3
সুতরাং এই মেথড তিনটি সংখ্যার সমষ্টি দেবে
এই মেথডের আহবান করি
তাই লিখুন ওবিজে ডট এড 1 কমা 5 কমা 4 সংরক্ষণ করে রান করুন
তাই জাভা কম্পাইলার প্যারামিটারের উপর নির্ভর করে সঠিক মেথড ওভারলোড করে
এটি পাস করা প্যারামিটারের সংখ্যা এবং ধরন যাচাই করে
প্রোগ্রামার হিসাবে আমাদের মেথড নাম নিয়ে চিন্তার কারণ নেই
তাছাড়া পাস করা আর্গুমেন্টের সংখ্যা বা ধরন নিয়েও নয়
আমরা আরেকটি মেথড তৈরী করতে পারি যা স্ট্রিং যোগ করে
সুতরাং আমরা আরেকটি ওভারলোড মেথড তৈরী করব
এখন লিখুন ভয়েড এড স্ট্রিং স্1 কমা স্ট্রিং স্2
কোঁকড়া বন্ধনীতে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন
প্রথম বন্ধনীতে স্1 প্লাস স্2
এবং আমরা এই মেথড আহবান করব
তাই লিখুন ওবিজে ডট এড
প্রথম বন্ধনীতে উদ্ধৃতি চিনহে হেলো কমা উদ্ধৃতি চিনহে স্পেস ভোর্ল্ড
এখন প্রোগ্রাম সংরক্ষণ করে রান করুন
সুতরাং আউটপুটে আমরা দেখি হেলো স্পেস ভোর্ল্ড
তাই দুটি স্ট্রিং আর্গুমেন্টের সাথে এড মেথড স্ট্রিং যোগ করে
ধরুন এখন আমরা রিটার্ন টাইপের সাথে এড মেথড ঘোষিত করছি
তাই লিখুন ইন্ট এড প্রথম বন্ধনী নো প্যারামিটার এবং কোঁকড়া বন্ধনী
আমরা একটি এরর পাই এটি বলে যে ডুপ্লিকেট মেথড এড আইএন টাইপ অ্যাডিশন
এর কারণ হল আমরা ইতিমধ্যে প্যারামিটার ছাড়া এড মেথড ঘোষিত করেছি
000854 000804 তাই মনে রাখুন যে মেথড ওভারলোড করতে প্যারামিটার পৃথক হওয়া আবশ্যক
বিভিন্ন রিটার্ন টাইপ থাকলে মেথড ওভারলোড হবে না
তাই এই মেথড মুছে ফেলুন এবং ফাইলটি সংরক্ষণ করুন
এইভাবে জাভাতে মেথড ওভারলোডিং করা হয়
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি মেথড ওভারলোডিং সম্পর্কে মেথড ওভারলোড করা
এবং মেথড ওভারলোডিং এর সুবিধা
আত্ম মূল্যায়নের জন্য সাবট্রাক্ট নামক মেথড তৈরী করুন যা সেই সংখ্যা বিয়োগ করে
এটি ওভারলোড করুন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
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য httpspoken tutorialorgNMEICT Intro আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
অংশগ্রহনের জন্য ধন্যবাদ
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি